ছবিটিতে রাতে একটি খোলা জায়গায় কিছু লোক বসে আছে।

কাঁচের দেওয়ালের ভেতরে বিভিন্ন মডেলের মোটরসাইকেল দেখা যাচ্ছে।

পথটি পরিষ্কার এবং উভয় পাশে সবুজ গাছপালা রয়েছে।

দেওয়ালে বিভিন্ন রকমের ঠাকুরের ছবিও দেখতে পাচ্ছি।

আরেক মহিলা গান পরিবেশন করছেন মঞ্চের আশপাশে ফুল ও অন্যান্য সজ্জা দেখা যাচ্ছে।

টেবিল টির ওপর জলের বোতল ও তালাও দেখতে পাচ্ছি।